লাল রঙের অনেকগুলো বসার জন্য চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

ছোট একটি রাস্তা দেখতে পারতেসি।

নীচে অনেকগুলো শুকনো পাতা পড়ে আছে।

তুলো তুলো সবুজ রঙ্গের অনেকগুলো ঘাস এবং জঙ্গল রয়েছে।

এইখানে একটি বড়ো বাস স্ট্যান দেখতে পারতাসি।

এইটা একটা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে নীল রংয়ের।

এইখানে একটি বড়ো প্লেট লক্ষ্য করা আছ --

অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

সাদা রঙের লাইট -গুলো জ্বল জ্বলন্ত অবস্থায় রয়েছে বাড়ির ভিতরে।

একজন মানুষের লাল রঙের হেলমেট রয়েছে হাতে।

অনেকগুলো সাদা রঙ্গের ফুলও রয়েছে টাঙানো।

এখানে একটি বড় রাস্তা দেখতে পাত্তাসি সাইডে।

এখানে একটি বড় দোকান দেখতে পারতেসি আমি।

দোকানের ওপরে একটি পোস্টার রয়েছে এবং পোস্টারে ইংলিজে কিছু লেখা আছে।

এখানে আমি অনেক বড়ো একটি খ্রিস্টান ঘর দেখতে পাইতাসি।

সামনে কিছু বিড়িলের বেড়া রয়েছে লোহার।

সাইডে একটি বসার জন্য চেয়ার রয়েছে।

কালো রঙ্গের উপরে একটি ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

একটি কালো রঙের ল্যাপটপ দেখতে পারতাসি।

হাতিবাগানে অনেকগুলো গাছ লক্ষ করা যাচ্ছে।

এইখানে একটি রাস্তা দেখতে পারতেসি সাইট -এ।

বড় একটি ব্রাশের পেট লক্ষ্য করা যাচ্ছে।

অনেক রকমের জিনিস ঝুলানো ল-লক্ষ্য করা যাচ্ছে যেমন- মোবাইল চার্জারের লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো বাচ্চাকে লক্ষ্য করা আচ্ছে বসে থাকতে।

ফরেস্টের মাঝখান দিয়ে একটি বড় রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

অনেক বড়ো বড়ো পাথর দেখতে পারতাছি।

এখানে বড় একটি বাড়ির ছাদ দেখতে পারতাসি।

বাড়ির ছাদে অনেকগুলি রড বাঁধানো আছে।

কিছু কাজ লক্ষ্য করা হচ্ছে দূরে।

এখানে একটি বড় রুম দেখতে পারতেছি।

লাল রঙের অনেকগুলি চেয়ার ও রয়েছে বসার জন্য।

ছোট এবং বড় ঘাস রয়েছে।

ছোট এবং বড় পাথর লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি বড়ো ক্লাসরুম দেখতে পারতাসি।

অনেকগুলো বাচ্চাকে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে একটি টিচারও রয়েছে।

শপিংমলে সাধারণত সবুজ সাদা রঙের অনেকগুলো জ্বলন্ত অবস্থায় আছে।

একটি বাইক রাখা লক্ষ্য করা আচ্ছে।

বড় একটি গাড়ি দেখতে পারতেছি।

দু'পাশে দুটো চেয়ার রয়েছে বসার জন্য একটি চেয়ার হচ্ছে কালো রঙের একটি হচ্ছে লাল রঙের।

অনেকগুলো গাছ লক্ষ্য করা যাচ্ছে ছোট এবং বড়।

এইখানে বড় একটি টুরিস্ট প্লেস দেখতে পারতেসি।

দূরে কিছু শুকনো মাঠ রয়েছে শুকনো মাঠে অনেকগুলো গাস রয়েছে।

এইখানে একটি রুম -এর ছবি লক্ষ করা যাচ্ছে।

অনেক রকমের কাপড় সাজানোও রয়েছে বক্সে।

এখানে একটি রুমের ফোটো তুলা রয়েছে।

সাইডে একটি কালো রঙের সোফা আছে বসার জন্য।

কিছু চেয়ার রয়েছে এখানে চেয়ারগুলির রং হচ্ছে সবুজ রংয়ের।

সাইডে কিছু ফুলের গাছ লক্ষ করতে পারতেসি।